এখানে একটি মাঠ যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু ছেলেপেলে মাঠে খেলা করছে ।

এবং অনেক গাছপালার যখন যাচ্ছে এ এবং সিমেন্টে -এর খাম্বা করার রয়েছে ।

ভালভাবে সাজানএবং তাকেও দেখা যাচ্ছে বেশ কিছু ভদ্র্লোক ভদ্রমহিলাকে--